অযোধ্যার ড্যাম দেখাচ্ছে। ড্যাম এর আর যে--

আর এর নিচে একটা একটা কুল আছে।

একটা রাস্তা আছে ছোট ছোট ঘাস দেখাচ্ছে।

ওপরে আরো লাইট দিয়া আছে প্যান্ডেল -এর উপরে।

অনেক সাইকেল দাড়ায় আছে সাইড -এ সাইড -এ দাড়ায় আছে সাইকেল গুলো।

রাস্তার পাশে একটা জেরক্স দোকান আছে।

এই পাখিটি দেখতে অনেকরকম কালার -এর।

সাদা রঙের দেখতে জলটি।